বাজারে অনেকগুলো লোক সবজি বিক্রি করছে। একটা লোক আলু পেঁয়াজ বিক্রি করছে।

একটা লোক সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আর অনেকগুলো লোক দাঁড়িয়ে জিনিস কিনছে।

বাড়ির জালনাতে ওগুলো কাপড় মেলা আ-

আরেকটা বাড়ি তৈরী হচ্ছে খেলার মাঠের বাইরে সেটা দেখানো হয়েছে। খেলার মাঠের মধ্যে অনেকগুলি ছেলে খেলা করছে।

ব্যাঙ্ক -এর বাইরে অনেকগুলো বাইক সাইকেল রাখা আছে। ব্যাঙ্ক -এর মধ্যে একটা মহিলা ছাতা মাথায় দিয়ে ঢুকছে।